এবং সামনে অনেক লাইট দেওয়া রয়েছে রাস্তায় অনেক মানুষ দেখা যাচ্ছে এই দোকানের সামনেও দুজন মানুষ বসে থাকতে দেখা যা--

একটা বেদি করা আছে সেটা কমলা রঙের আর মাঠের মধ্যে অনেক ঘাস ও হয়ে রয়ে --

একটা রাস্তা আছে রাস্তার মধ্যে একটা বান্দিপুর টাইগার রিজার্ভ বলে একটা কালো রঙের বাস আছে বাস -এর মধ্যে অনেকে বসে আ--

উম অনেক পাথরও পরে আছে।